একটা ব্রিজ আছে তার মধ্যে দিয়ে বাইক যাচ্ছে টোটো যাচ্ছে ভ্যান যাচ্ছে।

আমি টিনের চাল দেখতে পাচ্ছি আর হল টি টিনের চাল এর।

একটি বাড়ি দেখতে পারছি বাড়িটির সামনে পাঁচিল আছে--

সামনে একটি বাংলো দেখতে পারছি যেটির সামনে যেটির আকাশ টা নীল কালার । সামনে অনেক গাছ আছে মাঠ আছে মাঠটির কালার সবুজ কালার । আ পশে কিছু ঘর আছে.|

আমি সামনে একটি মল দেখতে পারছি যেটির নাম ডেইলি বাজার। সামনে একটি সাইকেল দাঁড় করানো রয়েছে তার পাশেও একটি দোকান রয়েছে তার পাশে আমি দেখতে পাচ্ছি একজন বেক্তি বসে আছে--

এর সামনে একটি ঝিল দেখতে পারছি তার পশে এ গাছ দিয়ে ঘেরা একটি বন দেখতে পারছি। সামনে আকাশ দেখতে পারছি। আকাশের মেঘ ভেসে রয়েছে সাদা সাদা |

সাদা কালার তুপি পরে আছে পাশে ব্রিজ আছে।

এর জানলাগুলো বাদামি কালার জানলা সামনে কিছু গাছ রয়েছে পিছনে উম বাঁশ বাগান রয়েছে।

এটি স্যালুন । যে স্যালুন এর মধ্যে অনেক প্রোডাক্ট রয়েছে। স্যালুন -এ কিভাবে কি হেয়ার স্টাইল এর--

এটি একটি ব্রিজ । ব্রিজ -এর উপরে আমি অনেক তার দেখতে পারছি। পশে একটি নদী দেখতে পারছি |

এটি একটি মঞ্চ যার মধ্যে অনেক উম দু সাইড -এ দুটো মিকি মাউস রয়েছে বলুন রয়েছে । সামনে ইয়ালো কালার অনেক গুলো বালুন -স রয়েছে।

তার পাশে অনেক ফুলের তোড়া লাগানো আছে সামনে ঘাস রয়েছে।

ডান দিকে একটু ব্লু কালার পর্দা রয়েছে অনেক গুলো ঠাকুরের অনেক গুলো ঠাকুরের মূর্তি রয়েছে একটি ঘড়ি রয়েছে এবং--

এটি একটি ষ্টুডিও যেখানে ফটো শুট তোলা হয় জেরক্স করা যায় এবং আমি দেখতে পাচ্ছি সামনে একটি কাঁচের উ দরজা রয়েছে তার ভেতরে অনেক বই রয়েছে।

কিছু মানুষ জন হেটে যাচ্ছে তার পাশে একটি ইলেকট্রিক এর পোস্টার দেখতে পারছি আমি পাশে একটি দোকান দেখতে রয়েছে যার মধ্যে একটি দোকান রয়েছে যার মধ্যে একটি বেক্তি কিছু কিনছেন তারপরে রাস্তার সামনে।